সিলিংয়ের মধ্যে লাইট জ্বালানি সাদা কালারের দেখা যায়।

গাসপালা দেখা যার প্রচুর।

আধা কাভার দেওয়া কতটা চেয়ার দেহা যায়।

তে হাজার ব়্যাকে বই রাখা।

উ গাড়ির সাইডে র দিকে একটা সবুজ সবুজ প্রিন্ট কালার করা ওয়াল ও দেখা--

কতজন মানুষ বোয়াতও দেখা যার কতজন দাঁড়ানিত দেখা --

কয়েকটা সেয়ার বেশ কয়েকজন মানুষও দেহা যায় বোয়াত আসে ।

দুইজন তিনজন মানুষ দাঁড়ানিত আসে একজনে তো দেখা যার ব্লু কালারের একটা গেঞ্জি লাগাইয়াও বইয়া আসে গর্জনা ত্যারা করিয়া--